এই শাড়ির মার্কেট -টি খুবই সুন্দর | এইসব শাড়ির মার্কেট -এ আমার প্রায়ই যাওয়া আসা থাকে কেননা আমার শাড়ি খুবই পছন্দের।

এই স্ট্যাচু টি খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই স্ট্যাচু টি এমন ভাবে তৈরি করা হয়েছে যে দেখে মনে হচ্ছে--